বাঁ সাইড এ একটা কার্ডিওলজিস্ট স্পেশালিস্ট ডাক্তার এর চেম্বার আছে।

যেটা খুব বড় বিশাল রূপে দেখতে লাগছে।

ভালো সুন্দর লাইট লাগানো আছে সিঁড়ির মতো।